এখানে একটু বড় পাকার বাড়ি দেখা যাচ্ছে। পাকা বাড়িটি সোনালী রং করা হইয়াছি এবং পাকা বাড়ি সাইডে অনেকগুলি পতাকা ও টাঙানো হইয়াছে।